meet the gimp এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি উত্তর germany bremen rolf steinort দ্বারা নির্মিত হয়েছে
gimp একটি খুব শক্তিশালী image ম্যানিপুলেশন program
এখানে আমি gimp এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে চাই
আমি সংক্ষেপে ওয়েবের জন্য image তৈরী সম্পর্কে বলব
আমি ভবিষ্যতের tutorials বিস্তারিত ব্যাখ্যা করব
image খুলতে আমি tool box image শুধু drag করব এবং ছাড়ব
এটি এখানে রয়েছে
এই image একবার দেখি
আমি এই image ওয়েবের জন্য তৈরী করব
এখন দেখি যে আমি এটি দিয়ে কি করতে পারি
প্রথমে image হেলানো রয়েছে তাই আমাদের এটি একটু ঘোরাতে have
এরপর এই অংশ মুছে ফেলতে আমি এটি crop করতে চাইব্যক্তির পেছনের অংশ
তৃতীয় জিনিস the আমি করতে চাই the হল অধিক রঙ এবং contrast আনা
আমি image রিসাইজ ও করতে চাই কারণ এখন এটি প্রায় 4000 pixels প্রশস্ত যা একটু অধিক বেশী
তারপর আমি এটি ধার করতে চাই এবং এটি jpeg image হিসাবে সংরক্ষণ করতে চাই
এখন rotating দিয়ে শুরু করি
আমি ইমেজের সেই অংশে zoom করি যেখানে সবচেয়ে বেশী স্পষ্ট যে image হেলানো রয়েছে এটি এখানে সংরক্ষণ করতে পারেন
যদিও আপনি space টিপে এবং শুধুমাত্র cursor ঘুরিয়ে image চারপাশে ঘোরাতে পারি
এখন আমি এখানে টিপে rotate tool নির্বাচন করি
rotate tool in ভ্যালুসের জন্য ডিফল্ট রূপে কিছু বিকল্প set রয়েছে যা গ্রাফিক্যাল কাজের জন্য উপযুক্ত এবং photographic কাজের জন্য নয়
সুতরাং এখানে direction normal forward এ set রয়েছে কিন্তু আমি এটি corrective backward এ set করব
আমি যাচাই করি যদি আমার কাছে শ্রেষ্ঠ interpolation থাকে তাহলে এটি ভালো
preview তে আমি image এর বদলে grid নির্বাচন করি
আমি slider ঘুরিয়ে grid lines সংখ্যা বৃদ্ধি করি আপনি এটি শীঘ্রই দেখবেন
আমি image টিপে একটি grid প্রাপ্ত করব যা ইমেজের উপরে থাকবে
এই grid সোজা
আমি এটি ঘোরাতে পারি এবং gimp corrective mode সেই দিকে image ঘোরায় যার দ্বারা grid আবার সোজা হয়
এখন আমি দেখাই আমি grid এইভাবে ঘোরাবো
আমি নিশ্চিত করতে ইমেজের অন্যান্য ভাগ যাচাই করব
আমি ভালো মত দেখি
এখন আমি rotate বোতামে টিপব
এটি কিছু সময় নেবে কারণ image হল 10 megapixels
the হয়ে গেছে image ঘুরে গেছে
এখন সম্পূর্ণ ছবি দেখি shift + ctrl + e image ফেরৎ আনে
পরের ধাপ হল cropping
আমি এখানে টিপে crop tool নির্বাচন করি
আমি ইমেজের aspect ratio 3:2 রাখতে চাই
এইজন্য আমি এখানে fixed aspect ratio তে type এবং 3:2 type
box থেকে বাইরে বেরোতে শুধু ক্লিক করি
এখন আমি cropping শুরু করি
আমি এখানে এই ব্যক্তির পা সম্মিলিত করতে চাই কিন্তু ইমেজের এই ভাগ বাইরে বের করতে চাই
আমি এখানে এই পয়েন্ট থেক শুরু করি এবং মাউসের বাম বোতাম টিপে ক্ষেত্র নির্বাচন করতে বাম দিকে উপরে টানি
লক্ষ্য করুন যে aspect ratio ধ্রুবক
এখন আমাকে নিশ্চিত করতে have যে কদ্দুর পর্যন্ত টানতে have
আমার মনে হয় এটি একদম সঠিক
এখন borders যাচাই করি
আমি we ভাগ there করে দিয়েছি একজন ব্যক্তি এখানে বসে রয়েছে
আমার মনে হয় এখানে সেই ব্যক্তিকে ছবিতে রাখার অনেক জায়গা রয়েছে
তাই আমি সেটি ঐভাবে ছাড়ব কারণ এটি ভালো লাগে
এটি উপরে জানালা
সেগুলি জানালার মত দেখতে image তা যথেষ্ঠ
কিন্তু আমার মনে হয় এখানে পায়ের চারপাশে বেশি জায়গা নেই
তাই আমি শুধুমাত্র image টিপব এবং একটু নীচে টানব
আমার মনে হয় এখন এটি ভালো
কিন্তু এখন এখানে অনেক বেশী জানালা দেখায় না এবং এখানে যে ব্যক্তি বসে রয়েছে সে বর্ডারের নিকটে রয়েছে
সুতরাং এখন image একটু বড় করতে হবে
এখানে আমাদের একটি অসুবিধা হবে হয়তো আপনি এটি দেখতে পারেন
এটি রোটেশনের সময় হয়েছে
এখানে একটি ছোট অংশ রয়েছে যা এখন স্বচ্ছ
আমি সেটি সম্মিলিত করতে চাই না
তাই crop tool ফিরে যাই
আমি এখানে একটু অধিক জায়গা চাই আমি এটি উপরে টানবো
বেশী দুরে নয়
আমার মনে হয় এটি বেশ ভালো
এখন শুধু image টিপি এবং এখানে ক্রপ করা এবং রোটেট করা image রয়েছে
shift + ctrl + e আমাদের সম্পূর্ণ ভিউতে ফিরিয়ে আনে
পরবর্তী ধাপে আমি একটু রঙ এবং contrast বাড়াতে চাই
এখানে অনেক উপায় রয়েছে আমি color levels প্রয়োগ করতে thereএটি এখানে রয়েছে curves বা কিছু sliders
কিন্তু আমি layers এর সাথে এটি করার চেষ্টা করব
আমি এখানে শুধুমাত্র এই layer copy তৈরী করি
layers mode overlay দ্বারা বদলাই
আপনি দেখতে পারেন যে এটি ভীষণ সুদৃঢ় প্রভাব আমি এটি অত বেশী চাই না
opacity slider একটি value পর্যন্ত একটু কমাই যেখানে মনে হয় এটি ভালো লাগছে
হয়তো একটু বেশী
ok i think this is good enough
আমি সেটি সর্বদা বদলাতে পারি যখন পর্যন্ত channel তালিকায় যেতে এখানে mouse ডান click না করি এবং flatten image বা merge visible layers না নির্বাচন করি
তারপর সকল পরিবর্তন স্থায়ী হয়ে যায়
এটি ছেড়ে যে যখন আমি এখানে history তে যাই এবং ফেরৎ আসি এবং history কে undo করি
কিন্তু আমরা এটি পরে শিখব
পরের ধাপ হল রীসাইজিং
আমি image মেনুতে টিপি এবং scale image বিকল্পে টিপি
এখানে আমি শুধু 800 pixels লিখব
আমি স্বয়ংক্রিয়ভাবে height এর জন্য value পেয়ে যাই
যখন এখানে when link unlock করি তখন এটি রীসাইজ করার সময় image বদলাতে পারি
interpolation
আমার মনে হয় আমি cubic নির্বাচন করব এখানে উচ্চতম লেয়ার ইটের ভবনের সাথে কিছু কলার প্রভাব দেয় এটি একটু অদ্ভুত এবং এটি যাচাই করতে হবে
এখন scale এ টিপি
আমরা ফলাফল দেখব
shift + ctrl + e আমাদের সম্পূর্ণ image ফেরৎ দেয়
যখন 1 টিপি তখন আমি 100% zoom পাই
এখন আমাদের ইমেজের চারপাশে দেখি যে ইমেজকে বাস্তবে বিরক্ত বা ধ্যান সরানোর কোনো জিনিস রয়েছে কিনা কিন্তু আমার মনে হয় এটি ভালো হয়েছে
পরের ধাপ হল sharpening
আমার lens খুবই ভাল সাথে camera কিন্তু আমরা image ম্যানুপুলেশন করেছি my এটি একটু শার্প হতে have
আমি filters নির্বাচন করব
enhance এ টিপি এবং এখানে sharpening রয়েছে আমি unsharp mask ও ব্যবহার করতে পারি যা খুব শক্তিশালী sharpening tool
এই tool মূলরূপে শুধুমাত্র একটি বিকল্প রাখে যা sharpness slider এটি সমাযোজিত করা যেতে পারে এবং এটি এই ইমেজের জন্য যথেষ্ট
এটি বিনা শার্প করা image এবং যখন এই slider টানি আরো বেশি শার্প হওয়া image পাই আপনি একটি বেশ মজার প্রভাব পাবেন যদি আপনি এটি অনেক দূর পর্যন্ত টানেন
আমার মনে হয় এই ইমেজের জন্য এই value ভালো
এখন চুল বেশি পরিস্কার দেখায় কিন্তু এখানে কিছু মিশ্রণ the বিকৃতি দেখতে পারেন
সুতরাং আমি এটি একটু নীচে টানব এবং এটি বেশ ভালো
আমি image কোনো বিকৃতির বদলে একটু পরিবর্তন আনতে চাই
এটি এর প্রমান they আপনি এই image ম্যানুপুলেট করেছেন
সুতরাং এখন পরিনাম দেখি
এটি সম্পূর্ণরূপে ভালো দেখায়
এখন অন্তিম ধাপ হল image সংরক্ষণ করা
আমি file এ যাই এবং save as এ টিপি এবং শুধুমাত্র মূল file এক্সটেনশন tif থেকে jpg তে বদলাই
save বোতামে টিপি
আমি একটি সতর্কবার্তা পাই যে jpeg একাধিক layers সাথে ইমেজ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের সেগুলি export করতে have
আমার মনে হয় এই ইমেজের জন্য 85% একটি standard value
এখানে আমি এই ইমেজকে jpeg ইমেজের মত সংরক্ষণ করেছি
আপনি এটি সম্পূর্ণ screen দেখতে পারেন
in এতটাই meet the gimp এর প্রথম tutorial পরবর্তী tutorial আমি নিম্ন বিষয় দেখব যেমনকি gimp কিভাবে set করে কিভাবে বানায় এবং বদলায় tools এবং আরো অনেক কিছু
আপনি মন্তব্য পাঠাতে চাইলে info @meetthegimp org তে লিখুন
আমি আপনার থেকে শুনতে চাই আপনার কি ভালো লেগেছে আমি কি ভালো করতে পারি ভবিষ্যতে আপনি কি দেখতে চান
আমি কৌশিক দত্ত আই আই টী বোম্বে থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ